যে আমার এরকম এতো তারিখে একটি আমি জিনিস purchase করেছিলাম আপনাদের ওখান থেকে তো ওই জিনিসটা আমার fault বেরিয়েছে। so মানে I want a replace.

আমি ভালো, তুই কেমন আছিস? তুই তো ভুলেই গেছিস একদম আমাকে।

floating মার্কেট। আরে গড়িয়া রোডে এর

আচ্ছা, হ্যাঁ ওখানে আছে খুব সুন্দর মার্কেট টা, বুঝলি তো। একবার না হয় ওদিকে ঘুরে আয়, খুব ভালো জায়গা ওটা বুঝলি হ্যাঁ, অনেক ভালো জায়গা ওখানে বুঝলি আর কোথায় কোথায় ঘোরা হল ঐ সব জায়গা ছেড়ে?

আচ্ছা, এখন তো ভালো ভালো বইও এসেছে না ওই জন্য জিজ্ঞেস করে নিলাম, "

হ্যাঁ, এখন তো ওই বিক্রম ভেদা বলে যে বইটা আছে, ওটা একটু ইয়েতে আছে খুব ভালো, বুঝলি তো বিক্রম ভেদা" হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বইটাতে সইফ আলী খান আছে বুঝলি খুব দারুন ওইটা বইটা খুব দারুন হয়েছে। আমি গেছিলাম তো, " হম মানে আমি পরশু দিন রাতেই আমরা দেখে এলাম। বুঝলি, আমি আর আমার ভাইয়ের সাথে গেছিলাম তো তখন দেখে এলাম, খুব দারুণ হয়েছে বইটা। একবার দেখতে পারিস গিয়ে।" হ্যাঁ, না হয় কোয়েষ্ট যখন ঘুরে নিয়েছিস আক্ক্রপলিস mall এ ও চলে যা, ওটাও ঘোরা হয়ে যাবে, " হ্যাঁ হ্যাঁ এইজন্য বললাম, " হ্যাঁ, এই জন্য আরো সুবিধা হয়।" হ্যাঁ তো পাশাপাশিই পরে যাবে, একসাথে দুটোই ঘোরা হয়ে যাবে। আরে action movie ওটা বুঝলি তো হ্যাঁ হ্যাঁ তোর পছন্দ সাইফ খান আলী আছে আর রিত্তিক রোশন আছে" হ্যাঁ, খুব ভালো হয়েছে, " হ্যাঁ রে একবার দেখে আয়, আমার তো খুব ভালো লেগেছে। আমার ভাইয়ের ও আমার ভাইয়ের ও ভালো লেগেছে, আমার ভাই তো জানিস তো ওটা দুবার দেখতে গেছে একবার একা বন্ধুদের সাথে গেছিল, বলে আমি তবে তোর সাথেও যাব, আমি বললাম চ তাহলে ও আবার গিয়ে দেখেছে, ওর এত পছন্দ ওই বইটা। হ্যাঁ রে অনেক ভালো হয়েছে, আর তুই যদি ওইখানটা যাস গড়িয়ার মধ্যে আক্ক্রপলিস এ তাহলে একেবারে তোর মার্কেট টাও ঘোরা হয়ে যাবে শপিং টপিং যা করার সব কেনা কাটি করে নিবি। তারপরে একটা টাইম দেখে বুক করে নে তারপরে চলে যাবি ওখানটায়। হ্যাঁ, আর ওই show টা দেখেছিস ওখানে কি বলে, আর ওই প্ল্যানেটেরিয়াম গেছিলিস?

আরে না রে কিছু তোর টিকিটের দাম এখন তোর বাড়িয়ে দিয়েছে কেন বলত এখন তো ওই christmass আসছে new year আসছে এই টাইমে তো ওদের লাভ আছে না, " এই জন্য তো দাম টা একটু বাড়িয়ে দিয়েছে বুঝলি তো, এখন তো সবাই বাইরে থেকে আসে ঠান্ডা কাল না, সবাই ঘুরতে যায়, ওই চিড়িয়াখানা হলো ওইসব একসাথে সব ঘোরে না, তো ওই জন্য একটু দামটা দেয় ওরা ।" হ্যাঁ, এই জন্য না দামটা একটু বাড়িয়ে দিয়েছে কিন্তু পনেরো মিনিটের যে show বলে, খুব ভাল কিন্তু একবার গিয়ে দেখে আয়, " হ্যাঁ পাশে আছে চলে আসবি, আমি বলছি Horse race টা দেখেছিস? বেটিং যেটা হয়। কি রে তাহলে কি ঘোরালি এইসব তো এতদূর এতদূর থেকেও এসেছে এসব না দেখালে আর কি দেখালি তাহলে? ও তাই নাকি আমি জানতাম না।

আমি তো জানতাম না, আমি এটাকে এবার গিয়ে দেখে আসব।

তাহলে আমি একদিন যাবো রে, আমি তো জানতাম না এটা ছিল আমি এটা দেখেছি এক জায়গায় সে বার বাইরে গেছিলাম ওখানটায় একটা এমনি show হয়েছিল, খুব দারুন লেগেছিল বুঝলি তো, কিন্তু আমি জানতাম না, আমাদের এখানটায় হয়, আর আমাদের lake হয় সেটা জানতাম কিন্তু ওটা al নয় তাই তো ওটা এমনি খালি যেন আমার কোনো আইডিয়া ছিল না, হ্যাঁ, ওহ তাহলে একদিন যাবো ভালো বললি রে, এখন তো আমার ছুটিও আছে, একবার ঘুরে আসব ওইখানটা দেখতে, হম আর ওখানটায় গেছিলিস

তাহলে এই বছর christmass ই ভাবছি আমি একটু যাওয়ার আছে আমার ওখানটায় চার্চে ভাবছি এবার যাব, না হয় ওদিক থেকে।

আরে না আমি গেছি হ্যাঁ ভিক্টোরিয়া টা অনেক, অনেকরা আবার বন্ধুরাও অনেকজন বাইরে থেকে এসেছিল, ওরাও অমনি বলছিল, যখনি আসি ভিক্টোরিয়া বন্ধ, কি? কাজ চলছে আমি কি বলব, কিন্তু খুব ভালো জায়গা একটা ঘোরার জন্য, কিন্তু আমি কি বলব যদি ওটা reappearing এ চলে যায়, বন্ধ করে দেয় ওরা তো ওই জন্য। কোন ব্যাপার নয় এবারে গিয়ে দেখবি। এখন তো খোলা আছে, হ্যাঁ, আর আমি ভাবছি ওখানে ওই চার্চে গিয়েছিলিস কি চার্টের ক্যাথিড্রাল চার্চে? কেমন সাজিয়েছে রে? এখন সাজানো শুরু হয়ে গেছে কি। ও আমার তো যাওয়ার ইচ্ছে আছে এ বছর christmass এ ভাবছি যাবো ওখানে। ও তুই যে যাবি, বাহ্ তাহলে তো খুব ভালো কথা খুব ভালো কথা তাহলে, আমি এমনি একা ছিলাম, আমি ভাবছিলাম একা যাব, ভাবছিলাম কাউকে জোগাড় করি, কিন্তু কাকে বলব সে বলতে পারছিলাম না, আমি এই বা তবে চ যাওয়া হোক, কার কি।

হ্যাঁ সে এক দুজন চ একবার যাওয়া হবে ঘোরা ঘুরে টুরে আসা হবে,

হ্যাঁ হ্যাঁ ওই, হ্যাঁ, হ্যাঁ সেটাই তাহলে পঁচিশ তারিখে কিন্তু আর অন্য plan বানাস না কিন্তু বলে দিলাম। হ্যাঁ বললে দরকার পড়লে আমি তোকে ফোন করে জানিয়ে ও দেব বল কিন্তু অন্য কারও সাথে plan বানাবি না কিন্তু, আমি আবার একা হয়ে যাব নইলে ঠিক আছে। হ্যাঁ, তোরা এমনিতে যা কালকে তুই ঘুরে নিয়ে আয় তোর ভাই-বোনদের যারা এসছে, হ্যাঁ ওটা, বইটা দেখা ভাল লাগবে আমার যতদূর মনে হয় আর এ বছরে তো ঘোরানোটা ও হয়ে যাবে, পুরো ঘুরে নেব ওরা। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পঁচিশ তারিখে ঠিক আছে রাখছি টাটা

একটা গ্রাম ছিল গ্রামের নাম পলাশপুর পলাশপুরে থাকত অনেক পরিবার তার মধ্যে একটা পরিবার ছিল যারা ছিল ভীষণ গরিব কিন্তু সেই পরিবারের এমন একজন ছিল যার খুব ইচ্ছে ছিল দুচোখ ভরা স্বপ্ন ছিল সে একদিন বড়ো নামি খেলোয়াড় হবে হম সেই মেয়েটির নাম শিউলি শিউলির বাবা তাকে আদর করে শিলু বলে ডাকতো বাবা আর শিলু ছাড়াও তাদের পরিবারে ছিল তার দাদা বাদল শিলু আর বাদল যখন বেশ অনেকটাই ছোট তখন তাদের মা মারা যায় এক কঠিন অসুখে ছোটবেলা থেকেই গ্রামের এদিক ওদিক জমির এই আল সেই আল ছিল শিলুর দৌড়ানোর জায়গা ছুটে বেড়ানোর জায়গা গ্রামের অনেকেই সেইজন্য ছোট বেলা থেকেই শিলুকে বলতো এই শিলু তুই কি বড়ো হয়ে দৌড় বিদ হবিনাকি শিলু কখনো বুঝতো কখনো বুঝতো না কিন্তু উত্তর দিতো হ্যাঁ হ্যাঁ আমি দৌড়োতে চাই আমি অনেক অনেক দৌড়োবো শিলুর বাবা ওনার মেয়ের চোখের সেই স্বপ্নটা ছোট্টো বেলা থেকেই দেখেছিলো বুঝতে পেরেছিলো এই মেয়ে সত্যি একদিন বোরো দৌড়বিদ হতে পারে কিন্তু পয়সা কোথায় Traning দেবে কি করে শেখাবে কি করে তার জন্য তো অনেক টাকার দরকার শিলুর দাদার ছিল ফুটবলার হওয়ার স্বপ্ন কিন্তু ওই একি সমস্যা সেখানেও দরিদ্র পরিবার কি করে practice করবে কি করে কিনবে খেলার জন্য যা যা কীট দরকার সেগুলো পড়াশুনা করতো দুই ভাই বনেই গ্রামের school এ দুইজনে পড়তে যেত আস্তে আস্তে সময় গড়লো ওরাও আস্তে আস্তে একটু একটু করে বড়ো হতে লাগলো গ্রামের ছোট খাটো যে কোনো sports এ শিলু অংশগ্রহণ করতো এবং বলাই বাহুল্য শিলু কিন্তু সেখানে সব সময় প্রথম হতো সেই দেখে গ্রামের লোকেরা আরো আরো আরো উৎসাহ দিতো বলতো ছুটে যা শিলু ছোট তুই সত্যি

গ্রামের প্রাইমারি school এর শিক্ষক ছিলেন দিনু দা ভালো নাম দীনেন মুখোপাধ্যায় কিন্তু পুরো গ্রামে উনি সবার কাছে ছোট বড়ো সবার কাছে

দিনু দাড় রক্তে ছিল খেলা দিনুদার চোখ ছিল জোহরীর চোখ দিনু দা শুরু থেকেই বুঝতে পেরেছিলো শিলু মধ্যে এমন কিছু একটা আছে যদি সুযোগ পায় শিলু কিন্তু সত্যি সেটা প্রমান করতে পারবে

সব রকম ভাবে practice করানোর চেষ্টা করতো ওই পলাশপুর গ্রামে তো আর সেইরকম বেবস্থা নেই যেটা কলকাতায় গেলে ও পাবে দৌড়তে পারবে আর সত্যি কথা বলতে কি যে কোনো খেলায়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

মাঝে মাঝেই আলোচনা করতো কি করে মে টাকে লেখা পড়া শেখাবো কি করে মেয়ে টাকে আরো খেলায় উন্নতি করবো

একদিন যখন practice করতে দিনুদা ওকে মাঠে নিয়ে আসে শিলু হটাৎ করে দিনুদা কে জিজ্ঞেস করে আচ্ছা দিনুদা আমি কলকাতায় গিয়ে practice করতে পারি না

শিলু কিছু বুঝতে পারেনা ও বলে কেন টাকা লাগবে কেন আমি যাবো বড়ো মাঠে practice করবো আর তোমার মতন যদি ভালো কোচ পাই তারা শেখাবে নয়তো তুমি গিয়ে শেখাবে বাচ্চা শিলুর কথা শুনে দিনুদা হেসে ফলে বলে ওরে বোকা ওখানে কি আর আমি তোকে শেখাতে পারবো কলকাতার বড়ো জায়গা ওখানে বড়ো বড়ো practice এর মাঠ তুই জানিস দৌড়োতে গেলে কত কি দরকার শিলু বলে কেন কিসের আবার দরকার ওই তো একটা জুতো যেটা পরে মাঠে ছুটবো আর একটা বড় মাঠ দিনুদা দীর্ঘশ্বাস ফেলে বলেন নারে বোকা শুধু ও টুকুতেই দৌড়বিদ হওয়া যায়না দেখছি আমি কি করতে পারি তোর জন্য এই বলে দিনুদা সেইদিন মাঠ থেকে শিলুকে বাড়ি পৌঁছে দিয়ে বাড়িতে চলে যায় এর পর দিন গড়াতে থাকে আস্থে আস্থে বাদল বাদলের মতো ফুটবল খেলা চালিয়ে যেতে থাকে আর শিলু নিজের মতন করে দৌড়োতে থাকে practice করতে থাকে দিন দার সাথে বেশ কয়েকটা বছর কেটে যায় শিলু এখন বেশ কিছুটা বড়ো হয়েছে বাদল এর ওর সুবাদে বিভিন্ন লোকের সাথে চেনা পরিচয় করে কলকাতার একটা অনামিক ক্লাবে ফুটবল খেলায় ঢুকতে পেরেছে

দিনুদা বলেন আর কয়েকটা দিন অপেক্ষা কর আমি দেখছি কি করা যায়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 তারপর দেখছি কি করা যায় এখন যেটা করছিস সেটা কর বলে শিলুকে বললো নে নে নে তাড়াতাড়ি রেডি হয়ে নে চল মাঠে নাম দৌড় শুরু কর বলে শিলু ওর practice এ মন দিলো তারপর দু তিনদিন পরে সন্ধে বেলায় শিলু বাড়ি ফিরলোনা হটাৎ করে দিনুদা হাজির হলো শিলু দেড় বাড়িতে দেখা করলো শিলুর বাবার সাথে বাড়ি লাগোয়া শিলুদের একটা মুদিখানার দোকান ছিল গ্রামের মুদিখানার দোকান ছোট্ট একটা মুদিখানার দোকান যেটা ওদের আয়ের উৎস শিলুর বাবা সেই দোকানেই ছিলেন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 দিনুদা বললো না আসলে দাদা কথাটা এমন আমি ঠিক শিলুর সামনে বলতে চাইছিনা শিলুর বাবা বললো কি কেমন কথা বলি না শুনি আগে দিনুদা বললো দাদা আমি ভাবছি শিলুকে নিয়ে কলকাতা যাবো কলকাতায় কোনো ভালো মাঠে ভালো কোচের তত্তা বোধানে ওকে practice করবো শুনেই তো শিলুর বাবার মাথায় হাত কি বলছো তুমি এইসব দিনু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি জানোনা সেটা কত টাকার ধাক্কা পাবো কথা থেকে গো শুনে দিনুদা বললো আমি তো আছি দাদা school এর চাকরি থেকে যে তুমি মাইনে পাই তাতে সবটা না হলেও কিছুটা তো হয়ে যাবে আর একে ওকে ধরে আমি দেখছি কি করতে পারি শিলুর বাবা অবাক হয়ে দিনুদার মুখের দিকে তাকিয়ে রইলো যেন এক অন্য দিনু দা কে দেখছে সে বললো দিনু কি বলছো তুমি দিনু একটু হেসে বললো দাদা শিলু কে আমি কোন দিন নিজের মেয়ের ছাড়া অন্যকিছু ভাবিনি ওর চোখে আমি যেদ দেখেছি দাদা সেই যেদ টাকে তো আমি হারিয়ে যেতে দিতে পারিনা দাদা তুমি শুধু আমায় অনুমুতি দাও আমি দেখছি কতটা কি করাযায় শিলুর বাবা আর অমত করতেই পারলেন না বললেন তুমি থাকতে আমি তো না বলতে পারিনা দেখো

একদিন পলাশপুর থেকে খুব ভোরে বসে চেপে শিলু আর দিনুদা এলো কলকাতার মাঠে বিশাল মাঠ চার ধরে বড়ো বড়ো গাছ সবুজে সবুজ মলমলের মতোন সবুজ ঘাস মাঠে এইসব দেখে শিলু যেন ব্যাঘ্রোধ হয়ে গেলো আনন্দে বাচ্চাদের মতন লাফিয়ে উঠে দিনু দা কে জড়িয়ে ধরে বলো

দিনুদা বললো হ্যাঁ রে হ্যাঁ ইটা তোর শুরু যুদ্ধে নেমে পর এবার থেকে তুই শুধু ছুটবি ছুটবি আর ছুটবি শিলুর জীবনের ওই প্রথম মাঠে নামার দিনটা শিলুর অবিস্বর্ণনিও একটা দিন সারাটা দিন প্রায় সন্ধে পর্যন্তু practice আর practice করেই গেলো করেই গেলো করেই গেলো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

আবার বসে ফিরে পলাশপুর গ্রাম তারপর বাড়ি বাড়িতে ফায়ার এসে বাবার কাছে শিলু সে কত গল্প কত গল্প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

সত্যি যা করতে হয় আমি করব কিন্তু মেয়ের চোখের স্বপ্ন যেন কোনদিন শেষ না হয়ে যায় ব্যাস

দাদাও ছিল কিন্তু সে এখন কলকাতার একটি ক্লাবের সাথে খেলছে বেশিক্ষন থাকতে পারতো না কিন্তু পেছন থেকে সব সময় বোনকে support করতে লাগলো বলতে লাগলো পারবি পারবি শিলু তুই ও পারবি সেইরকমই একদিন পলাশপুর থেকে গ্রামে বসে চেপে কলকাতার মাঠ বেশ কয়েকমাস হয়ে গেছে শিলু ওখানে practiceupport করছে সেই রকম একটা দিনে শিলু যখন practice করছে হটাৎ এই বেশ বড়ো একজন কোচের চোখে পরে গেলো শিলুর practice শিলুর দৌড় practice শেষে ডাকলেন এইদিকে একবার আসবে তো শিলু গিয়ে বললো আমাকে বলছেন উনি বললেন হ্যাঁ কি নাম তোমার কোথায় বাড়ি শিলু নিজের নাম নিজের গ্রামের নাম বললো উনি বললেন অতদূর থেকে এখানে এসেছো কই তোমাকে তো রোজ দেখিনা শিলু বুঝিয়ে বললো তাদের অবস্থার কথা কেন সে রোজ আস্তে পারেনা তার কথা আর কার হাত ধরে সে এখানে আসে সপ্তাহে একটি দিন তার কথা উনি সবকিছু শুনে বললেন যাও তো তোমার গ্রামের কোচ কে ডেকে নিয়ে এসো শিলু গিয়ে দিন দা কে ডেকে নিয়ে এলো দিন দা সাথে পরিচয় করার পর উনি বললেন এ মেয়ের মধ্যে তো দারুন spark আছে বেশ বড়ো বড়ো athlete দেড় সাথে পাল্লা দিতে পারে দিন দা বললেন আপনি বলছেন তখন উনি বললেন হ্যাঁ আমি কেন ওকে যেই দেখবে সেই বলবে দিন দা বললেন ধন্যবাদ কিন্তু আসলে আমরা তো ওখানে থাকি মানে অনেক দূর যখন দিন দা এই ইতস্ততঃ করে বলতে যাচ্ছেন তখন উনি বললেন হ্যাঁ আমি শুনেছি ও আমাকে সব কিছুই বলেছে আপনি এক কাজ করুন আপনি কাল এসে আমার সাথে একবার দেখা করুন ওকে নিয়ে দিন দা তো কি বলবে বুঝতে পারলো না দিন দা বললো হ্যাঁ অবশই আসবো অবশই

ফিরে এসে দিন দা সোজা শিলুদের বাড়ি এবং শিলুর বাবাকে সমস্ত ঘটনাটা খুলে বললো শিলুর শিলুর বাবা তো শুনে সবকিছু শুনে আনন্দে একবারে আত্মহারা সকলে মিলে প্রহর গুনতে লাগলো রাত শেষ হয়ে কখন পরের দিনের সকালটা আসবে পরের দিন সকাল হতেই শিলু দীনুদার সাথে বাসে চেপে আবার চলল কলকাতায় কলকাতায় গেলো সেই মাঠে সময় মতো পৌঁছে কিছুটা practice করার পর যখন ওই ভদ্রলোক এলেন তখন তার সাথে দেখা করতে গেলেন যখন হটাৎ দেখলেন উনার মুখটা যেন কেমন কাচুমাচু দিনুদা বললেন আহ sir আমরা তো এসেছি আপনি কালকে আস্তে বলেছিলেন দেখা করতে বলেছিলেন উনি বললেন হ্যাঁ ঠিকি কিন্তু আমি যেটা ভেবেছিলাম সেটা আমি করতে পারলাম না দিনু দা আর শিলু কিছুটা নিজেদের মুখ চাওয়া চায়ি করলো তারপর শিলু বললো মনে ঠিক বুঝতে পারলাম না sir উনি বললেন আমি ভেবেছিলাম এখানকার কর্ম কর্তাদের সাথে কথা বলে তোমাকে যদি এখানে রাখা যায় এবং free practice এর সুযোক করে দেওয়া যায় কিন্তু বুঝতেই তো পারছো কমিটিতে তো আমি এক নেই

সবাই রাজি হয়নি সে জন্য আপাতত আমি কিছু করতে পারলাম না তুমি যেমন ভাবে একদিন করে আসছো মাঠে সেইরকমী আস্তে পারো হটাৎ করে যেন

তাহলে কি শিলু সত্যিই আর পারবেনা এগোতে তবে না দিনু দা হেরে যাওয়ার মানুষ এই নন শিলুকেও উনি হেরে যেতে দেবেন না সেদিন আর practice না করে বাড়িতে চলে এলেন তারপর বললেন শিলু তুই রোজ মাঠে জাবি পলাশ পুরের মাঠেই তুই দৌড় বলে চলে গেলেন তারপর দিন দুই তিন চার পাঁচ দিনু দার আর কোনো খবর নেই শুধু একবার পাড়ার একজন কে দিয়ে বলে পাঠিয়েছিলেন শিলুকে বলো কিছু একটা ভালো খবর আসবেই কিন্তু কোথায় দিনু দা কোথায় সে সিলু practice চালু রাখলো তারপর হটাৎ একদিন দিন দার আবির্ভাব ওদের বাড়িতে এসে বললো পেয়েগেছি শিলু পেয়ে গেছি শিলু অবাক পেয়েগেছি মানে কি পেয়ে গেছো বললো তুই চ তুই তৈরি হ কোথায় কালথেকে নতুন মাঠে নতুন জায়গায় নতুন কোচের কাছে practice করবি শিলু তো অবাক নতুন মাঠ নতুন কোচ কি বলছো তুমি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 তারপর ঘর থেকে একটা প্যাকেট নিয়ে এসে বললো আমার জুতোটা না পরশু ছিড়ে গেছে আমি না দুদিন ঠিক practice করতে পারিনি ওই খালি পায়ে যে টুকু দৌড়েছি সেই টুকুই দিনু দা হটাৎ করে জ্বলে উঠে কেমন যেন নিভে গেলো জুতো ছিড়ে গেছে আচ্ছা দেখছি মুচির কাছে গিয়ে যদি এটাকে একটু কিছু করে ম্যানেজ করা যায়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 কিছুক্ষন থিম থেকে দিনুদা বললো হ্যাঁ তাইতো ঠিক আছে আমি দেখছি তুই আপাতত তোর জিনিস পত্র গুলো গুচা আমি দেখছি কি করা যায় কতোটা কি করা যায় বলে চলে গেলো পরের দিন যখন সকাল বেলা বাস ধরতে গেলো তখন দেখলো দিন দার হাতে একটা নতুন জুতোর প্যাকেট sports shoes বলি ও দিন দা এই sports shoe টা তুমি কথা থেকে পেলে পেয়েছি রে পেয়েছি অত তোকে ভাবতে হবে না বললাম তো পেয়েছি তখন বললো না পেয়েছো মানে বোলো না কথা থেকে পেলে যখন ও পাগলের মতো বলছে বলোনা কথা থেকে পলে আর দিনু দার সমানে ওকে এড়িয়ে যাচ্ছে হটাৎ করেই শিলুর চোখ পড়লো দীনুদার হাতের দিকে দিনু দার বড্ডো প্রিয় একটা ঘড়ি ছিল হাতে দিনুদা